এটা জিমের ভেতরের দৃশ্য দেখা যাচ্ছে।

ছবিতে একটি ধাবা দেখা যাচ্ছে।

ছবিতে একটি লেনোভো কোন স্টোর বা--

খুবই সুন্দর এবং পেছনে থাকের মধ্যে আরও অনেক কাপড় রাখা রয়েছে।

একটি মদি দোকান দেকা যাচ্ছে মদী দোকানের মধ্যে--

ক্রিকেট বা ফুটবল হবে গ্রাউন্ডের চারপাশটি--

এখানে একটি টি_ভি_এস শোরুম একটা আছে।

এবং বিভিন্ন ধরনের তৈরি বস্তু দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি হলুদ রঙের স্লিপার রয়েছে।

উম ঘরের ভিতরে বড় বড় দুটি তিনটি জানলা রয়েছে এবং অনেকগুলি টেবিল রয়েছে।

টেবিলের উপর ল্যাপটপ রাখা রয়েছে এবং উপরে ফ্যান রয়েছে এবং খুব সুন্দরভাবে সাজানো রয়েছে।

ছবিতে একটি পেট্রোল পাম্প দেখা যাচ্ছে।

খুব সুন্দর আকাশ মনোরম দৃশ্য এবং পাশে রয়েছে একটি লাইট ।

এমন বিভিন্ন ধরনের আম আপেল কমলালেবু তরমুজ।

উম উম পেয়ারা ইত্যাদি এবং দোকানটি খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে।

একটি স্কুল রয়েছে স্কুলটি হচ্ছে আচার্য প্রফুল্ল চন্দ্র--

এডিস পার্কের রাস্তা দিয়ে গেলেই পাওয়া যায় স্কুলটি খুবই বড়।

জ্যাকেট পরে রয়েছেন এবং মাথায় হ্যাঁ টুপি পরা।

হুম ছবিতে একটি কারুকার্যের দোকান দেখা যাচ্ছে যেটি মূলত--

দেখতে এবং সুন্দরভাবে সাজানোও রয়েছে।